দেখো অমরনাথ যাত্রার জন্য per metre এর জন্য হচ্ছে নিবন্ধন করাতে হয়, ঠিক আছে। একজন আবেদনপত্র, আর হচ্ছে SSB অনুমোদিত একটা প্রতিষ্ঠান আছে বা ডাক্তারদের দ্বারা জারি করাএটা বাধ্যতামূলক আর স্বাস্থ্য শংসাপত্রটা খুবই প্রয়োজনীয়, ঠিক আছে? তো online এ এটা জমা দিতে পারো। আর হচ্ছে আবেদনপত্র আর স্বাস্থ্য শংসাপত্রটা বিভিন্ন নিবন্ধন শাখায় বিনামূল্যেই তুমি এটা পেয়ে যাবে বুঝেছ? এছাড়া কিন্তু তুমি helicopter এ করেও অমরনাথ যেতে পারো।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

সবাইকে সহজে গুহায় পৌঁছাতে চান, তার জন্য এই মন্দিরে helicopter পরিসেবাটা শুরু করেছেন বুঝেছ? তো আরো অনেক ইয়ে মানে information আছে যেগুলো তোমাকে পরে দেব। তুমি একবার

হ্যাঁ, নিশ্চয়ই, তাহলে আমাকে তুমি text করে দিওতো। যদি আমি কখনো যাই তাহলে অনেকটা সাহায্য হবে। ঠিক আছে। তো আমাদের আলোচলনার করার বিষয় হলো লাল সিং চাড্ডা এই লাল সিং চাড্ডা একটি bollywood এর hype create করা movie এই movie টির IMDB rating five point five out of the ten প্রায় চার বছর পর এই movie টি নিয়ে back করলেন আমির খান bollywood এ এবং movie টির শুরুতেই দেখানো হয় লাল সিং নামক একটি লোক দিল্লি যাচ্ছিলো ট্রেনে করে এবং তিনি কিছু ভাবছিলেন তারপর লাল সিং একটি packet থেকে ফুচকা বার করে খেতে লাগলেন এবং তার এই আজব কান্ড দেখে ট্রেনের সবাই হাসছিলো এবং তার পাশের seat এ থাকা মহিলাটিও অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল তখন লাল সিং মেয়েটির দিকে চেয়ে বলে আমার মা বলতো জুতো দেখে মানুষ চেনা যাই এবং সে কেমন চরিত্রের তাও জানা যাই তখন মহিলাটি লাল সিংএর দিকে তাকাই এবং তার জুতোর দিকে দেখে তখন লাল সিং তার অতীত তের কথা বলতে শুরু করে সে বলে যে ছোট বেলায় এক রোগে সে ভুগছিল সে হাঁটতে চলতে পারতো না তার পায়ে প্রচন্ড ব্যাথা করতো ফলে ডাক্তাররা তার পায়ে একটা লোহার যন্ত্র বিশিষ্ট একটি জুতো পরিয়ে দেয় তারপর দেখানো হয় লাল সিংএর বাবা ঠাকুরদা এবং ঠাকুর দাদেরও বাবা এবং তার ও বাবা নাম ছিল লাল দিয়ে তাই তার মা তার নাম রেখেছিলেন লাল সিং এবং লাল সিংয়ের বাবা ছিল ছিল না ফলে তাই তার মা চাষ বাস করে তাদের সংসার চালাতো লাল সিং এর শারীরিক ত্রুটির জন্য তাকে গ্রামের একটি বড়ো school এ ভর্তি নেননি একটি father তখন লাল সিং এর মা সেই father এর সঙ্গে একটি deal করেন যে তার মা যে কদিন তাদের বাড়িতে কাজ করে দেবে সেই কদিন লাল সিং লাল সিং কে ভর্তি রাখবে সেই school এ সেই father এবং father খুশি হয়ে এবং তাকে ভর্তি নিয়ে নেই পরের দিন লাল school এ যাই এবং তার পায়ে কোনো রকম ভাবে এবং লোহার যন্ত্রপাতি বাধা থেকে কোনো student ই থাকে তার পশে বসতে দেয় না তখন একটি মেয়ে রুপা নামের একটি মেয়ে তাকে তার পশে বসতে দেয় এবং তারা খুবই আস্তে আস্তে বন্ধু হয়ে পরে খুবই ভালো বন্ধু হয়ে পরে তখন তারা একি সাথে ঘুরে বেড়াতো খেলতো school থেকে বাড়ি যেত এবং গল্প গুজব ও করতো এবং তারা ঘুরেও বেড়াতো এর পর একদিন দেখানো হয় যে লাল সিং এর মা একটি TV কেনেন এবং সেই TV তে সেদিন ছিল উনিশশোতিরাশি খিষ্ট্রাব্দের cricket match final বিশ্বকাপ ছিল সেইদিন তখন তার বাড়ি তে এসেছিলো পুরো গ্রামের লোক এবং রুপাও এসেছিলো সেইদিন তখন লাল সিং তার সাথে গল্প করতে করতে তাকে বলে বসে যে তুমি আমাকে বিয়ে করবে তখনি খুবি জোরে বাজি ফুটতে থাকে এবং দেখা যাই যে ইন্ডিয়া world cup জিতে গেছে তাই তাই আহ রুপা খুবি জোরে নাচতে থাকে এবং লাল সিং খুবি খুশি হয় এর পর ই দেখানো হয় যে আহ উহ লাল সিং লাল সিং তার মাসির বাড়িতে গিয়ে দেখে তার মাসির ছেলেরা ছাদের ওপরে একটি গান ছেড়ে দিয়ে তারা নাচ করছে

লালের সঙ্গে নাচতে থাকে এবং একটি নাচের step শারুখ খান তার কাছ থেকে শিখে নেই এর ফলে শারুখ খান কিছুদিন পরই একটি বড়ো star হয়ে যাই bollywood এ একথা শুনে ট্রেনের সবাই হাসতে থাকে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 এবং তারা বেঁচে যাই আর রুপা ও লাল এর পর দেখানো হয় যে রুপা ও লাল হাটছিলো একদিন school এর রাস্তায় তখনি তার পেছন থেকে বেশ কিছু ছেলেরা এসে তাদের জ্বালাতন করতে থাকে তখন লাল সিং আহ দৌড়াতে থাকে রুপা তাকে বলে ভাগ লাল ভাগ তখন আরো সে জোরে দৌড়াতে থাকে এবং সে একটি বড়ো stadium এর মধ্যে ঢুকে পরে সেই stadium এ চলছিল racing সেই racing এ সে খুবই জোরে first হয়ে যাই জোরে দৌড়ে first হয়ে যাই তখন লাল সিং কে দেখে সেখানকারে coach তাকে দেকে আনে এবং পরের দিন তাকে race join করতে বলে সে join হয়ে যাই পরের দিন এবং সে first ও হয় কিন্তু লাল সিংয়ের একটি বাজে অভ্যাস ছিল সে বন্ধুকের শব্দ শুনে দৌড়াতো না সে রুপার ভাগ

আর লাল বলে আমি military হতে চাই এবং একদিন রুপার boyfriend রুপা কে জোরে kiss করতে চাই তখন লাল সিং তাকে দেখতে পাই এবং তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় তখন রুপা লাল সিংয়ের খুবি রেগে যাই এর পর লাল সিং কিছু বুজতে না পেরে এক plate ফুচকা এনে রুপাকে দেয় তখন রুপা সেই রাগ ভুলে যাই এবং খেতে থাকে দুজনেই তারপর লাল রুপাকে আবার জিজ্ঞেস করে সে তাকে বিয়ে করবে কি না এরপর রুপা সে বলে সে model হতে চাই এর উহ এ এ এবং সে খুবই বড়ো

senior এর কাছে বকুনি শুনে late আসার জন্য সেখানে লালের উহ বালার সঙ্গে পরিচয় হয় বালা বলে তার দাদু বাবা এবং তারও বাবা সবাই জাঙ্গিয়া এবং underpant বিক্রি করতো তাই বালাও military র শেষে সেও জাঙ্গিয়া এবং উম গেঞ্জি বিক্রি করবে লাল military র তে সব ভালোভাবে তৈরী করতো এবং finish ও করে দিতো খুবি তাড়াতাড়ি তাই senior রা তাকে genius বলতো এরপর বালা লালকে গেঞ্জি ও জাঙ্গিয়া বানানো শিকিয়ে দেয় তারপর তাদের কাজ খুবি famous হয়ে যাই এবং তাদের পণ্য খুবই সুন্দর ছিল তাই তাদের নামডাকো খুবই ভালো হয় এরপর একদিন লাল খবর পাই সবাই নাকি রুপার ওপর case করে দিয়েছে তার modeling করার জন্য তখন লাল মুম্বাই চলে আসে ছুটি নিয়ে লাল রুপা কে সেখান থেকে বার করে আনে তখন লাল আবার রুপাকে বলে সে তাকে বিয়ে করবে কিনা তখন রুপা তাকে বলে যে যে বিয়ে করবো না কারণ সে বড়ো model হতে চাই এরপর লাল উম বলে রুপাকে যে সে কার্গিলের যুদ্ধে যাচ্ছে তখন রুপা লালকে বলে যে আমি heroine হতে হওয়ার জন্যে এখানটা চলে যাচ্ছি কিন্তু তুমি উহ যখনি আহ enemy সামনে দেখবে তখনি পালিয়ে যাবে সেখান থেকে আমার কথা মনে করে তখন তখন রুপা চলে যাই সেখান থেকে এবং লাল মনে মনে ভাবতে থাকে এরপর দেখানো হয় যে তারা কার্গিলের যুদ্ধে যাচ্ছে এবং পাকিস্তানী রা তাদের সেনাদের ওপরে বোম ফেলে এবং প্রচুর বড়ো বড়ো উহ বন্ধুক নিয়ে তাদের ওপরে হামলা করে দেয় এরফলে আহ লালও জখম হয়ে যাই একটি grenade এর জন্য তারপর প্রচুর সৈন্য তাদের আহত হয় এবং বালাই তাকে বাঁচায় তারপর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 আহত সৈন্য কাকতি মিনতি করছে তাকে বাঁচানোর জন্য এবং সে এক এক করে সবাই কেই নিয়ে আসে এ কিন্তু বালা কে সে খুঁজে পাই না এবং তার মধ্যে একজন পাকিস্তানের সৈন্যকেও সে বাঁচিয়ে ফেলে তারপর সে last বারের জন্য যখন খুঁজতে যাই তখন দেখে বালা আর নেই বালা মারা গিয়েছে সে দেখে সে খুবি দুঃখিত হয় যুদ্ধের শেষে ভারত জিতলে যুদ্ধের শেষে তাকে medal দেওয়া হয় এই দেখে লালার মা খুবই গর্ববোধ করে এবং লাল এরপরে একদিন ছুটি নিয়ে মুম্বাই আসে সে একটি গাড়িতে রুপাকে দেখতে পাই সে তাদের পেছন পেছন সেই রুপা যেখানে যাচ্ছিলো সেখানে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে দেখে আহ একটি লোক রুপাকে মারছে সেই দেখে লালের মাথা আর ঠিক থাকে না তখন সে সেই লোকটির ওপর ঝাঁপিয়ে পরে এবং সেই লোকটিকে মারতে থাকে প্রচন্ড ভাবে মারতে থাকে তখন লোকটি রেগে গিয়ে তাকে গুলি করতে যাবে এমন সময় লাল তাকে মারছিলো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

বলে রুপা বলে যে সে খুবই বোরো একটি model হতে চাই এবং heroine হতে চাই সে audition দিতে চাই লাল জিজ্ঞেস করে তুমি কেমন আছো ভালো আছো কি ও বললো হ্যাঁ আমি ভালো আছি তখনি তাদের মধ্যে ভালো বন্ধুত্ব আবার হয়ে যাই এবং রুপা চলে যাই সেখান থেকে তারপরেই দেখানো হয় যে তার ছুটি শেষ হয়ে গেছে লালের সে ফিরে যাচ্ছিলো এমন সময় তার দেখা হয় সেই পাকিস্তানী সৈন্যের সঙ্গে সেই পাকিস্তানী সৈন্য গেঞ্জি এবং জাঙ্গিয়ার একটি দোকান খুলতে চাই কিন্তু এ এই স্বপ্নটি ছিল বালার তাই লাল আবার ছুটি নিয়ে বালার family এর সঙ্গে দেখা করতে ফিরে যাই কর্নাটকে সেখানে গিয়ে সে লালার family এর সঙ্গে দেখা বলার family এর সঙ্গে দেখা করে এবং কথা বলে তাদের সঙ্গে এবং সে আবার ফায়ার এসে সেই company শুরু করে গেঞ্জি এবং জাঙ্গিয়ার company শুরু করে এবং কিন্তু তাদের company র নাম রাখে রুপা কিন্তু তাদের company তে কোনো sell তেমন ভাবে হয় না কোনো লোক তাদের product পছন্দ করে না তখনই তখনই সে একটি কাজ করে company র নাম change করে দেয় সে company র নাম change করে রাখে রুপা garments

ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লা ভালো আছি আপনাদের ওই দিকের শীতের আবহাওয়া কি অবস্থা আমাকে একটু বলেন তো শুনি। জি আমাদের এখানে, এখন শীতের আবহাওয়া খুবই ভালো, খুবই অনুকূলে আছে কারণ শীতের মধ্যে আজকে দু দিন যাবৎ রোদ উঠেছে। আহ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

অসুস্থ হতে দেখছি, অনেক ছোট শিশু বাচ্চা, বয়স বৃদ্ধ যা যেখানে হাসপাতালের সংখ্যা মানে হাসপাতালের সিটের সংখ্যার অভাব দেখা দিচ্ছে, অনেক রুগী মারা ও যাচ্ছে।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 আ হয়তো আগামী দু দিন~ দু দিন বা তিন দিন পর আবার বাড়তে পারে সেই ক্ষেত্রে সবার উচিত এ শিশু বাচ্চা বা ছোট বাচ্চা সবাই কে সতর্ক থাকা আর তোর শীতের, যেই আঃ আঃ আমি দিনটা শুরু হয় আর সেটা আসলে মানুষের খুবই আঃ স্বস্তি বোধ হয় কিন্তু বর্তমানে যে শীত পড়তে সে, সেটা আসলেই পারপার্শিক এবং, আশপাশের মানুষ এ যারা, যারা আর কি, গরিব আছে, তাদের আসলে অনেক অসুবিধার মধ্যে আছে, যারা দিন আনে দিন খাই, তাদের অনেক শীতের মধ্যে, আয় রোজগার কমে গেছে তো আমি মনে করি সবারই সতর্ক হাওয়া উচিত এবং আঃ শীত গরম মিলেই আঃ সবাই কে থাকতে হয়, তো শীত আবহাওয়াতে সতর্ক অবশই থাকা উচিত।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 জি আমাদের এখানে ঢাকার ভিতরে আসলে শুধুমাত্র পিঠা দিয়েই শীতের উৎসব টা পালন করা হয়, এছাড়া অন্য কিছুই আসলে তেমন কিছুই আসা করা যাই না. দেখা যাই যে আমরা যেহেতু যখন নানু বাসা যাই, তখন হয়তো বা খেজুরের রস কিংবা আনুসাঙ্গিক আরো অন্যান্য খাবার দাবার খেতে পারি, এছাড়া আঃ সেই রকম ভাবে খাওয়া হয় না. এখানে আমার আম্মু রা, সবাই মিলে হচ্ছে পিঠাটিঠা বানাই আঃ আমরা এটা নিয়ে, ছোটোখাটো উৎসবের মতো করি, এই ভাবেই চলে, তবে আপনি যেটা বলেছেন শিশুরা,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 আর hospital এর কথা না বলেই নয়, কারণ hospital তো এখন দিন দিন রোগী সংখ্যাই বাড়ছে, যে ভাবে শীত বাড়ছে সে ভাবে রোগী সংখ্যা ও বাড়ছে।

রোগীর সংখ্যা বাড়লে, তারা কি করে সাথে সাথে চিকিৎসা সরঞ্জাম এর দাম ও বাড়ায় ফেলে, এটা আসলেই উচিত না করা, তো এই বিষয়ে, আপনি কি বলেন, হ্যাঁ তুমি সঠিক কোথায় বলেছো? আসলে, হ্যাঁ বাংলাদেশ তো একটা জনবহুল আঃ দেশ সেক্ষেত্রে আসলে সব কিছু মানি হতে অনেক কষ্টসাধ্য হয় সরকারের। কারণ, মশিত আসলে অবস্থা খুবই মন্দা যাচ্ছে সেক্ষেত্রে আবার তার মাঝে শীত, খাদ্য সংকট নেই তারপর ও হচ্ছে আহ মাঝামাঝি ভিতরে অনেকেই খাদ্য সংকটে ভুগতেসে সেই ক্ষেত্রে এর মধ্যে আবহাওয়া যদি খারাপ হয়, তো আসলে মানুষের আঃ রোজগারের একটা যে way থাকে, যারা দিন আনে দিন খাই. তাদের আসলেই অনেক সমস্যা হচ্ছে আমি মনে করছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আসলে সরকারের কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এই আবহাওয়া নিয়ে এবং জলবায়ু নিয়ে সরকারের অনেক পদক্ষেপই আছে। তো আপনি যেটা মানে বলছেন আসলেই গুরুত্বপূর্ণ কথা যেটা সাধারন মানুষ হম সাধারণ মানুষ এবং যারা আঃ আঃ আসলে অল্প রোজগার করে তাদের জন্য এই শীত মুরসুম বা আ আসলে এত টা উপভোগ্য নোই আর কি আমি মনে করি।

জি আমার পরিবারের সবাই আমরা যথেষ্ট নিরাপত্তা ভাবে চলার চেষ্টা করছি, কারণ যেহেতু, আমরা চাই না আসলে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে। যদি ও এটা কেউ ই চাই না, তো সেক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করছি, নিজে কে নিজে নিয়ন্ত্রণ রাখার, নিরাপত্তার রাখার, এবং পাশাপাশি আমাদের আত্বিয়স্বজন, বিশেষ করে বৃদ্ধরা শিশুদের। তাদের সহযোগিতা করার চেষ্টা করছি যাতে তারা ও অনন্ত এই শীতের মধ্যে হয়তো বা অসুস্থ না হয় অনন্ত, হ্যাঁ, এখন আসলেই সত্যি সবাই সচেতন থাকা উচিত। হ্যাঁ শীত মুরসুম এ এখন যেহেতু, শীতের যে একটা আব~আবহাওয়া, এটা খুবই কষ্টকর, তারপর ও মানিয়ে চলতে হবে, সবাই কে সতর্ক থাকতে হবে আর. শীত এবং গরম আবহাওয়া তে যে কষ্ট টা বাংলাদেশ এ বা বিশেষ আমরা feel করি, এখানে আসলে গরমের সময়ে প্রচুর গরম হচ্ছে, আবার শীতের সময়ে অনেক শীত পরসে, সেটা মাইল আবহাওয়া টা.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

গতবছরে কিন্তু এই বছরে, শীতের আবহাওয়াতে কিছুটা কম হলে ও মনে হলে ও শীতের যে একটা তিব্র প্রকোপ মানে ঠান্ডা আর কি জনিত যে একটা ই~এটা আসলে মানুষ এবং শিশু, বয়স্ক দেড় মধ্যে প্রচুর দেখাচ্ছে দিচ্ছে, সেক্ষেত্রে ঠান্ডা সর্দি কাশি এবং পানি বাহিত বা অন্যান যা ভাইরাস রোগ বা জনিত রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে ছোটো শিশু দেড় আসলে অনেক সমস্যা হচ্ছে এই টা নিয়ে, তো আর আপনার, বয়স বৃদ্ধ নানি দাদি শীতের মধ্যে আঃ তাদের care না করছেন সেই বিষয় নিয়ে। জি জি আমি। আমি অবশ্যই চেষ্টা করছি, আমার আমি সহ, আমার পাশে, আশেপাশের মানুষ গুলার সবার, খোঁজখবর রাখার সহযোগিতা করার আঃ আমি চাই যে শুধু আমি না, আমার মতো সবাই এই রকম করুক এবং আহ আমরা দেখতে পাচ্ছি যে যারা রাজনীতি সাথে জড়িত এছাড়া অন্যান আনুসাঙ্গিক কার্যকর্মের সাথে যুক্ত তারা বিভিন্ন ভাবে রাস্তায়, পাশে থাকা মানুষ গুলা কে সহযোগিতা করছে, ছোটো ছোটো বিষয়ে আসলে অনেক বড়ো হয়, তো এই ভাবে তারা অনেক সহযোগিতা করছে এবং আমি চাই তারা আরো করুক।

টাকাপয়সা অনেক আছে, তাদের উচিত এই শীতে আহ হম যারা শীতে মতো কষ্ট করছে অসহায় দরিদ্র তাদের কে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার, তা না হলে তো, আহ কি বলে এদেশে সাধারণ জনগণ খুবই কষ্ট সহ্য হয়ে যাবে, তাদের সংসার চালানো বা এই শীতের মধ্যে বা শীতের আবহাওয়াতে, তো আপনার আশপাশের কোনো সংহু বা. আর কিছু আঃ প্রতিষ্ঠানিক helping center বা এই রকম কিছু আছে তারা কি এই শীতের আবহাওয়াতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কি না ইটা কি আপনার সঠিক জানা। জি জি তারা চালিয়ে যাচ্ছে তাদের মতো~মতো করে, কারণ তারা, তাদের সঙ্গটা খুবই ছোট, তাই ছোটো থাকায় তাদের আথিক ক্ষমতাও খুব কম, তো সেই ক্ষেত্রে তারা তাদের মতো করে চালিয়ে যাচ্ছে চেষ্টা করছে।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

আপনাদের এলাকায় মানে যে ছোটো helping center গুলো আছে. তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার পাশে যদি বড়োলোক, যেটা আমি বলতে চাইছি যে সবসময় যে, হম কি বলে যারা, যাদের কে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 তো তাদের হয়তো সমস্যা খুবই কমে যাবে, তো আমাদের এলাকাতে বিশেষ করে বলতে গেলে অনেক গুলো সংঘ আছে আহ আঃ যেমন helping center আঃ NGO type এর এবং সরকারি।

আহ আগামী শীতের থেকে দেয়া শুরু করেছে, এখনো বিলি করে যাচ্ছে জেলাপ্রশাসন কর্তৃক আঃ helping center এবং অনান্য সংঘ যুব সমাজের মাধ্যমে যেটা।

শীতের আবহাওয়াতে যেন কোনো মানুষ অসুস্থ বা দরিদ্রতার জন্য তাদের সংসার চালাতে কষ্ট বা হিমশিম না খাই, সেক্ষেত্রে তাদের সহযোগিতা করা এবং আমাদের,

কোনো সমস্যা হচ্ছে বা মেলার কোনো জাকজমক কেমন আছে আর কি বলবেন?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

পাশাপাশি আমরা চেষ্টা করছি, মানুষদের সহয়তা করার, শুধু যে সরকারে দিকে তাকিয়ে থাকলে তো চলবে না, নিজে কে নিজের দেশের জন্য নিজে কে করতে হবে. তো সেক্ষেত্রে আমরা চাই, যে আমাদের পাশে আরো মানুষ, মানুষ আসুক, আমাদের সঙ্গ আরো বড়ো হোক যাতে আমরা বড়ো বড়ো ভাবে আহ বড়ো শ্রেণী লোকদের সাথে কাজ করে, যাতে ছোট শ্রেণী আহ ছোট শ্রেণীদেড়, হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আর সমাসির বানিজ্য মেলা খুবই জমজমাট হচ্ছে আহ যেমন বানিজ্য মেলাতে এবার হচ্ছে, আপনার বাইরে থেকে। ভালো ভালো দোকান এসেছে যারা ভালো ভালো product নিয়ে কাজ করছে, এবং পাশাপাশি দেশের ও খুব ভালো, বিশেষ করে আসবাসপত্র এর দোকান গুলো ভালো কাজ করছে এবার, গতবারের তুলনায়। এবার হয় তো বা আমার বানিজ্য মেলা তেমন একটা যাওয়া হবে না, তারপর ও আমি চেষ্টা করবো, হ্যাঁ অবশ্য , হ্যাঁ অবশ্যই আমি বানিজ্য মেলা তে যাবো, গেলে আপনার সাথে দেখা হবে, এবং যদি শীতের আঃ. প্রকোপ বেশি পরে তাহলে, এই আবহাওয়াতে আমার ও না ও যাওয়া হতে পারে তো অবশ্যই, আপনি যাবেন, কারণ আপনার আশেপাশে, যে শীতের ইয়া. হচ্ছে এটা তে ঘোরা উচিত আমি মনে করি, ঠিক আছে ভালো থাকবেন, আস-সালাম আলাইকুম। ওয়ালাইকুমসালাম। হ্যাঁ Hello কে বলছেন কেন আমাকে চিনতে পারছিস না না বুঝতে পারিনি আসলে আপনার number টা আমার কাছে save করা নাই তাই জন্যে বলছিলাম যে কে বলছেন আরে আমি তৃষা বলছি ও বলো বা বা এতোদিন পর তোমার মনে পড়েছে আমাকে তো মনে পড়বে না আর বলিস না তোকে তো কতদিন ধরে চেষ্টা করছি তোর সঙ্গে যোগাযোগ করবো কিন্তু আমার phone টা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে আমার কাছে কোন number ই ছিল না তো জ্যোতির কাছ থেকে তোর number নিয়ে আবার তোকে আমার নতুন phone থেকে phone করছি হ্যাঁ হ্যাঁ এখন তো এইটাই বলবে বলো সেটাই তো কি করবো বল হঠাৎ করে একটা বিপদ হয়ে গেল আর বুঝতেই পারছিস phone না ছাড়া তো এখন তো নাজেহাল অবস্থা আমার সেই আর কি ছাড়ো তাহলে বাদ দেও এইসব দিয়ে বলো তুমি কেমন আছ আমি তো ভালোই আছি তোর খবর বল তুই কেমন আছিস আমি এই চলে যাচ্ছে গো ভালোই আছি বেশ আরে বাড়িতে সবাই কেমন আছে কাকু কাকিমা হ্যাঁ বাড়িতেও সবাই ভালো আছে মা বাবা ভাই সবাই ভালো আর তোমার বাড়িতে বলো খবর কি সব কেমন আছে কাকিমা কেমন আছে ভাই কেমন আছে আমার বাড়ির থেকে প্রত্যেকে মা ভাই দিদি সবাই ভালো আছে তোকে একটা খবর দেওয়ার জন্যেই phone টা করেছিলাম

আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে

এইতো তোর দশই ফাল্গুন যাক খুব ভালো লাগল তো শুনে বিয়ে ঠিক হয়ে গেছে দিদির কি দিদির arrange marriage না love marriage না দেখা শোনা করেই হচ্ছে arrange করেই হচ্ছে মানে বিষয়টা কি হয়েছে বলতো দিদির এখন তো ধর আমাদের বিয়ে দেওয়ার কোন পরিকল্পনা ছিলো না হঠাৎ করে দিদি কে একটা বিয়েতে দেখা~দেখেছিল তো সেখানেই তাদের পছন্দ হয়ে গেছিল তো এবার ধর মা বলছিল যে না এখন দেবো না দিদি তখন বাহিরে থাকে ওখানে পড়াশুনা করে তুই তো জানিই তো না পরে দেবো তো ওরা তো কিছুতেই শুনছে না জানিস তো ওরা বলছে না আমাদের খুব পছন্দ মেয়েকে তো তাড়াতাড়ি বিয়ে দেন তো মা কিন্তু কিন্তু করছে কিন্তু আবার দেখছে যে না ঠিক আছে এত বার করে জোরাজুরি করছে তো ঠিকাছে দেখায় যাক তো এই করে বিষয়টা হলো ও বাবা এইরকম গল্প জানতামই না আজকেই শুনছি তোমার থেকে যাক খুব ভালোই লাগল শুনে যে দিদির বিয়ে হ্যাঁ তুই কি করে শুনবি আমি তো বিষয়টা পরে জানলাম আমিও খুব একটা জানতামই না মা আমাকে পরে বলছে যে এরকম ছেলের বাড়ি থেকে এরকম phone করে বলছে যে একবার তোর আহ রিয়াকে দেখবে তো আমি বললাম বেশ ঠিক আছে তো দিদিকে দেখিয়ে দাও কি বলছে দেখ তো দেখা সাক্ষাৎ করার পর ওদের তো খুব পছন্দ দিয়ে তোর এইতো গত রবিবারে তোর সমস্ত বিষয়টা সম্পূর্ণ হলো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 হ্যাঁ সে তো ঠিক কথা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 তোদেরকে তোদের কিন্তু সবাইকে আসতে হবে কিন্তু আমি কিন্তু কোনরকম বাহানা শুনবো না হ্যাঁ হ্যাঁ যাবোতো অবশ্যই যাবো তুমি phone করলে এই অনেক phone এ বললে আবার কি হেই তা বললে হয় নাকি তোকে ভুলে যাই কখনো হতে পারে আর আমার তো বুঝতে পারলি এই অবস্থা হয়েছিল মা কিন্তু বার বার করে বলছে যে একবার তোকে phone করে জানাতে বা কাকিমার সাথে phone এ কথা বলতে কিন্তু ধূর আমার তো numbar টাই ছিল না কি করে তোর সঙ্গে যোগাযোগ করতাম বল হ্যাঁ সেটা ঠিকই ঠিক আছে কোন ব্যাপার না তুমি যাক phone করেছ আবার মনে করে সময়ের আগে তুমি যখন সময় পেয়েছ নিজের phone করেছ দিদির বিয়ে জানিয়েছ সত্যি খুবই ভালো লাগল শুধু জানিয়েছ বললে হবে না ঠিক আছে একবার তুই কাকিমাকে জানিয়ে দিস না হলে এক কাজ করিস সন্ধ্যের দিক করে একবার phone টা আমাকে লাগিয়ে দিস আমি কাকিমার সাথে কথা বলে নেব হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে কথা বলাব মায়ের সঙ্গে তুমি অত চিন্তা কর না সেটাই হচ্ছে ব্যাপার চিন্তার কথা বলছিস বিয়ে বাড়ি এত কাজ কি করে যে কি হবে আমি কিছু বুঝে উঠতে পারছি না এখন পর্যন্ত জানিস তো একটা কিচ্ছু কাজ হয়নি না বাজার করা হয়েছে না ধর কোন কিছু catering থেকে আরম্ভ করে lodge book থেকে আরম্ভ করে কিচ্ছু হয় নি এমন কি parlour ও পর্যন্ত book করা হয়নি জানিস কত কাজ বিয়েত লাগা নয় মানে কাজের পাহাড় হ্যাঁ সেইগুলো তো স্বাভাবিক ধরো বিয়ে বাড়ি মানে মানে কি কষ্ট আর কি ঝামেলা তুমি চিন্তা কর না parlour এ যাকে বললে সাজানোর জন্যে আমি যেখানে থাকি আমাদের এখানে খুব ভালো একজন দিদি আছে আমার মানে নিজের দিদি নয় সম্পর্কে দিদি হয় তো সে খুব সুন্দর কনে সাজায় জানতো আমি না হয় তার সঙ্গে একবার কথা বলবো আর তোমার একটাবার ওর সঙ্গে কথা বলিয়ে দেবো তারপর তুমি একটাবার ওর সঙ্গে কথা বলে নিয়ে বুঝে নিয় বা দিদির সঙ্গে কথা বলে নিয় কেমন কি চাচ্ছে চাইছে কি না বেশ তো এটাতো ভালোই হলো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 আর যে দিনে বিয়েটা ঠিক হয়েছে সেই দিনে সে ফাঁকা আছে কিনা সেটাও দেখে নিস কারণ ধর অন্য কাজ ধরা থাকলে সে তো আর সাজাতে আসবে না হ্যাঁ তুমি যেই কথাটা বললে ঠিকই বলেছ কিন্তু আমি যদি দিদিকে বলি একটাবার তো দিদি না করবে না সে যদি কাজে ধরে থাকে সে নিজের কোন ধরো parlour এর অন্য মেয়েকে বা অন্য ছেলেকে পাঠিয়ে দেবে কারণ হচ্ছে আমাদের দিদির parlour টা না এটা হচ্ছে unisex salon এটার মানে এখানে ছেলে মেয়ে দুজনই কাজ করে দুজনই সাজায় দুটো ছে মানে ছেলে মেয়ে মিলে সমস্থ রকমের কাজ হয় তাহলে তো ভালোই হলো কোন চিন্তার বিষয় থাকল না মানে মাথা থেকে তো একটা চিন্তা তো নামল ধর আর বাজারটা করতে হবে আমাদের তো অনেক বাজার করার বাকি আছেরে ও বাবা এখন বাজার করা শুরু করনি না না কি করে করবো এইতো ব্যাপারটাতো হঠাৎ করে হয়ে গেছে সময় তো হাতে বেশি সময় পাইনি তো তুই এক কাজ করনা তুই তাড়া তাড়ি করে এক উম দু দিনের মধ্যে চলে আয় তো তোরটা আমারটা মিলে বাজারটা করে ফেলি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 হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ একটু problem হচ্ছিল তোমার কথাটা ঠিক আসছিল না এখন আসছে বলো

i mean parlour এর ব্যাপারটা আমি বলে নেব কথা ঠিক আছে ঠিক আছে তাই করিস যেন মনে রাখিস ভুলে যাসনা আবার না না আমি তোমার সঙ্গে কথাটা বলা হওয়ার পরেই আমি দিদিকে phone করবো

কি বলো এখন কেনা কাটি কিছু করনি নাকি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

দিদিরতো final year চলছে তার জন্যে দিদিতো আসতে পারছে না